একটি লাল রঙের ফুল দেখা যাচ্ছে।

দুটা হলুদ রঙের ল্যাম দেখা যাচ্ছে একটি কাঁচের দজ্জা দেখা যাচ্ছে।

এর উপরে অনেকগুলো বেলুন দিয়ে সাজানো আছে।

সামনে একটি বড় টেবিল রাখা আছে।

চারপাশে অনেক সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

দোকানটির ওপরে সুন্দর করে একটি লাইট লাগানো আছে সবুজ রঙের।

বেশ কিছু বাক্স দেখতে পাচ্ছি।

অনেকগুলো গোলাপি রঙের জামা টাঙানো আছে।

উপরে অনেকগুলো কারেন্টের তার লাগানো আছে।

উপরে বেশ কিছু লাইট ঝুলানো আছে সাদা রঙের।

বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে।

নীল আকাশ দেখতে পাচ্ছি হালকা মেঘলা মেঘলা।

ঘরটির দেওয়ালে টাইলস লাগানো আছে।

দোকানটির ভিতরে বেশ কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে।

তিন থাকের একটি লোহার টেবিল দেখা যাচ্ছে।

দোকানটির ভিতরে দুঠো কাঠের শেল্ফ রয়েছে বড়ো বড়ো।